তো পরিবেশটা-আ খুবই সুন্দর তাই মনে হচ্ছে ।

দুয়ারে তারা দাঁড়িয়ে রয়েছেন খেলা শুরুর আগের মুহূর্ততে ।

এই খানে আমরা দেখতে পারছি একটা নদীতে একটা নৌকা চলছে বোট চলছে ।